Javaজাভা তে অ্যারিথমেটিক অপারেশনসের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে যোগ বিয়োগ গুন ভাগ এবং তাদের ব্যবহার সম্পর্কে শিখব
এখানে উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 37 ব্যবহার করছি
এখানে সিস্টেমে এক্লিপসে সংস্থাপন এবং এক্লিপসে এ ফাইল তৈরী সংরক্ষণ এবং রান করা সম্পর্কেও জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য প্রদর্শিত আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
এখানে সঞ্চালিত অপারেটর এবং গাণিতিক অপারেটরের তালিকা রয়েছে
যোগের জন্য প্লাস চিহ্ন বিয়োগের জন্য মাইনাস চিহ্ন গুনের জন্য এস্টেরিস্ক এবং ভাগের জন্য স্লাশ
এখন আমরা বিষদভাবে এদের প্রতিটি দেখবো
এখানে বাকি কোডের জন্য এক্লিপসে ইদে এবং প্রয়োজনীয় স্কেলেটন রয়েছে
আমরা অ্যারিথমেটিক অপারেশনস নামক ক্লাস তৈরী করে মেন মেথড যোগ করেছি
এখন কিছু ভ্যারিয়েবল যোগ করা যাক
ইন্ট x 5 ইন্ট y 10 ইন্ট রিসাল্ট x এবং y অপারেন্ডস হবে এবং ফলাফল অপারেশসের আউটপুট সংরক্ষণ করবে
তাদের যোগ করে ফলাফল প্রিন্ট করি
Result xy সিস্টেম
আউট
প্রিন্টলন বন্ধনীতে রিসাল্ট সংরক্ষণ করতে কন্ট্রোল S এবং রান করতে কন্ট্রোল ফ11 টিপুন
আমরা দেখি যে যোগফলের আউটপুট ফলাফলে সংরক্ষিত হয়েছে এবং মান প্রিন্ট করা হয়েছে
এখন মান পরিবর্তন করি
x75y 15 সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে আউটপুট সেই অনুযায়ী বদলে গেছে
এখন নেগেটিভ মান চেষ্টা করি
y 25 এখন সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে 75 প্লাস 25 এর আউটপুট প্রিন্ট করা হয়েছে
এখন বিয়োগ চেষ্টা করি
y 5 xy কে x ই এ বদলান
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে 75 5 এর আউটপুট প্রিন্ট করা হয়েছে
এখন গুণ চেষ্টা করি
মাইনাস কে এস্টেরিস্ক এ বদলান
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে এস্টেরিস্ক ব্যবহার করে 75 দ্বারা 5 গুন করতে পাই
এখন ভাগ চেষ্টা করি
এস্টেরিস্ক মুছুন এবং স্লাশ লিখুন
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে প্রত্যাশিত আউটপুট পেয়েছি
এখন দেখি যে প্রত্যাশিত ফলাফল দশমিক বিন্দু সংখ্যা হলে কি ঘটে
5 কে 10 এ বদলান
ফলাফল 75 হতে হবে
সুতরাং ফলাফল একটি ফ্লোট এ পরিবর্তন করি
সংরক্ষণ করে রান করুন
দ্রষ্টব্য যে যদিও প্রত্যাশিত ফলাফল 75 আমরা আউটপুট 70 পাই
এর কারণ ডিভিশনে জড়িত উভয় অপারেন্ডস হল ইন্টিজার
এখানে এখন y কে ফ্লোট এ বদলাই y10f সংরক্ষণ করে রান করুন
আমরা প্রত্যাশিত ফলাফল পাই
মনে রাখুন যে প্রত্যাশিত ফলাফল ফ্লোট হলে প্রত্যাশিত আউটপুট পেতে একটি অপারেন্ডস কে ফ্লোট হতে হবে
এখন একের বেশি অপারেটর থাকলে কি ঘটে তা দেখি
সকল অপারেন্ডস সরিয়ে দেবো
ইন্ট result 84 2 সংরক্ষণ করে রান করুন
আমরা প্রত্যাশিত আউটপুট পাই
এখন মাইনাস কে স্লাশ এ বদলান
যোগ ভাগের পূর্বে করে থাকলে এখন আউটপুট 6 হবে
অথবা ভাগ যোগের পূর্বে করে থাকলে এটি 10 হবে
রান করি এবং আউটপুট দেখি
আমরা দেখি যে আউটপুট হল 10 এবং ভাগ যোগের পূর্বে করা হয়েছে
এর কারণ হল ডিভিশন অপারেটরের অ্যাডিশন অপারেটরের তুলনায় অধিক প্রাধান্য রয়েছে
এইরকম ক্ষেত্রে যদি আমরা প্রাধান্য অগ্রাহ্য করতে চাই আমরা বন্ধনী ব্যবহার করি
বন্ধনী যোগ করে যোগের পূর্বে ভাগ করতে চাইলে জাভাকে সূচনা দেই
এখন ফাইল রান করি
আমরা দেখতে পারি যে অ্যাডিশন পূর্বে সঞ্চালিত হয়েছে এবং প্রত্যাশা অনুযায়ী আউটপুট 6 পেয়েছি
নিয়ম হিসাবে অপারেশনের ক্রম পরিষ্কার না হলে বন্ধনী ব্যবহার করতে ভুলবেন না
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
আমরা শিখেছি অ্যারিথমেটিক অপারেশন সম্পাদন করা অপারেটরের প্রাধান্য এবং এটি অগ্রাহ্য করা
এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে মডুলো অপারেটরের অর্থ কি এবং এটি কি করে তা জানুন
এই প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ